এখানে আমি দুটো বাড়ি দেখতে পাচ্ছি যার ছাদগুলো আকাশী রঙ্গের করা রয়েছে।

অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি এখানে আমি।

একটি সাদা গাড়ি এবং কিছু গাছপালা দৃশ্যমান।

একজন মহিলা গোলাপি রঙের পোশাক পড়ে আঙিনা দিয়ে হেঁটে যাচ্ছে।

টেবিলটার উপরে কম্পিউটার এর মতো কিছু একটা রাখা আছে।

এখানে আমি একটি ছাদের বাড়ি দেখতে পাচ্ছি।

শুধুমাত্র চোখ এবং মুখে অংশ দেখা যাচ্ছে।

টোটোটি গোলাপী কালারের করা আছে।

মন্ডপটির সামনে কাঁচের জানলা রয়েছে।

ছবিটি রাতের একটি দোকানের সামনের অংশ দেখাচ্ছে।

এখানে আমি অনেকগুলো ফটো ফ্রেম দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি কাঠের কাজের দোকানের ভিতরের অংশ দেখতে পাচ্ছি।

পিছনে খোবের মত অনেকগুলো বই দেখা যাচ্ছে।

পিছনে বুলু কালারের একটা গ্রামের মতো দেখা যাচ্ছে।

এখানে আমি একটি হার্ডওয়ার দোকান দেখতে পাচ্ছি।

নানান ধরনের আসবাস পত্র এখানে রাখা রয়েছে।

রঙিন আলো ঘরটিকে উৎসব মুখর পরিবেশ দিচ্ছে।

একটি গাছ সামনে দেখতে পাওয়া যাচ্ছে।

রাস্তার সাইডে লাল রঙের একটা ঘর দেখা যাচ্ছে।

আমি এখানে একটি ছোট্ট দোকানের ভিতরের অংশ দেখতে পাচ্ছি।

এখানে আমি একটা শপিংমল দেখতে পাচ্ছি।

অনেকগুলো মূর্তি এখানে রাখা আছে মূর্তিগুলোতে কাপড় পড়ানো আছে ।

পিছনে অনেকগুলো গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

ছবিতে আলো আঁধারি মিশ্রণ দেখা যাচ্ছে যা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

আকাশের অল্প মেঘ দেখা যাচ্ছে।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি পঞ্চায়েত ঘর।

এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ফুলের গাছ আছে।

দূরে একটু বাঁশ ঝোপ দেখা যাচ্ছে।

দুই দিকে দুইটা নীল রঙের দেওয়াল ঝুলানো আছে।

তারা একটি পাকার উপরে বসে আছে।

গাছগুলো খুব সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে।

তার পিছনে একটি টিন -এর ছাদ আছে।